এটার সঙ্গে। ঠিক আছে? এবারে ideal viewing আপনি যেটা বললেন, যে, ছয় থেকে আট foot দূরে, মানে একটা sofa আছে এই হ্যাঁ, পাঁচ থেকে ছয় ফুট, আপনার thirty-two যে TV আছে, thirty-two inch TV র জন্যে six থেকে eight feet হচ্ছে ideal distance । আপনার রেখে দেখার জন্য। ঠিক আছে? আর আপনার twen~ হ্যাঁ,

খুব, খুব চাপ এটা পাওয়াটা, কারন এখন miniumum criteria আপনি যদি এবার একটু দেখুন, TV কিনে দিচ্ছেন, আপনি নিশ্চয়ই চাইবেন TV টা একটু বেশি দিনই চলুক তাইতো? এবার, হ্যাঁ। একশোবার। এবার বেপার টা হচ্ছে যে আপনি যদি, twenty-four inch এর TV আছে, নেই এমন নয়। আহ আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনার আহ বাবা মা, কোন কোন brand এর TV দেখেন আপাতত, যেটা TFT আছে?

তার বেশি মানে picture quality খুব ভালো হয় Samsung এর এবার সেখান থেকে আপনি directly যদি কোন local ইয়ে কেনেন local local dealer এর TV কেনেন ঠিকাছে সেটা তো সেই resolution দেবে না যেটা আপনি চাইবেন আর Samsung twenty-four inches TV করে না মানে যেই brand গুলো ভালো ভালো brand যেগুলো আছে তারা twenty-four TV আর করে না তাদের starting ই হচ্ছে thirty-two ঠিকাছে তো

কত? সেই হিসেবে আমি আপনাকে বলব

আচ্ছা আপনি আপনি Samsung বা Sony বললেন ঠিকাছে। এবারে তাহলে আমি আপনাকে ক~ হ্যাঁ ঠিকাছে এবার তাহলে আমি আপনাকে কয়েকটা TV আহ বলি যেগুলো আপনা~ আপনি যেরকম চাইছেন সেইরকম পেতে পারেন ঠিকাছে, যেমন TATA র একটা product আছে Croma ঠিকাছে Croma আপনি যে জিনিসটা চাইছেন যেরকম চাইছেন সেটার জন্যে Perfect । ঠিকাছে তার কারন হচ্ছে আহ Croma HD ready LED ঠিকাছে HD ready LEDTV, আপনার range ওই আহ ধরে নিন আহ ten এর মধ্যে Croma পেয়ে যাবেন। Ten thousand এর মধ্যে Croma TV পেয়ে যাবেন TATA র Product ভালো জিনিস। ঠিকাছে আর আহ এবারে আপনি যদি চান হ্যাঁ আপনি table wall mount দুটোই পাবেন। seven twenty pixel resolution আর আমি আপনাকে বাকি Details বলছি Just a second হ্যা তো এটাও আপনার ওই standard TV twenty । ঠিকাছে দুটো speaker আছে dual speakers আছে দুটো USB Port আছে আর space আপনাকে বললাম Six to eight feet ঠিকাছে? এবার এর সঙ্গে আপনি দুটো যেহেতু HDMI port পাচ্ছেন তো আপনি সেটাকে Set-top box এর সঙ্গেও connect করে দিতে পারেন। blue ray player এর সঙ্গেও আহ connect করে দিতে পারেন আর gaming consoul আপনি connect করতে পারবেন। Basic feature গুলো আপনি পেয়ে যাবেন এই TV টার মধ্যে, ঠিকাছে, এবার এই box টায় আপনি কি কি পাবেন আপনি পাবেন একটা TV Unit পাবেন একটা Remote controller পাবেন একটা warranty document একটা wall mount একটা table table top stand আর একটা user manual পাবেন ঠিকাছে, এবার আপ~ আপনার বাবা মা কি Set-top box use করেন?

পাবেন। ঠিকাছে Samsung এর মানে যিনি মানে TV পাবেন আপনি কিন্তু সেটা সেইরকম জিনিস আপনি পাবেন না, আপনি যেরকম চাইছেন। ঠিক নয় আপনি basically monitor পাবেন। monitor এর সঙ্গে আপনি যদি monitor টা কে আপনি TV তে convert করতে পারবেন কারন এটার সঙ্গে আপনি ইয়ে পাবেন কি বলে Smart LED monitor যেহেতু আহ এটা Twenty-two inches smart LED monitor যেহেতু আপনি remote remote সমেত আপনি যদি set-top box connect করেন তাহলে কোন অসুবিধা হবে না। আপনি এটাকে চালিয়ে নিতে পারবেন but ওই যে বললাম আপনি যেরকম চাইছেন সেটার basic একদম basic হচ্ছে Croma ঠিক আছে? এবার Croma ছাড়াও আপনি যদি আর উম ধরুন আপনি দেখছেন হয়তো Mi এর TV ঠিকাছে। Mi এর TV যদি আপনি দেখেন তাহলে ওই আপনার আচ্ছা আহ তাহলে আমি আর কটা suggestion দিয়ে দেব কি আপনাকে? উম আমি তাহলে আহ উম Croma হচ্ছে আপনার first reference দেখুন

কিন্তু OnePlus এর টা ওই fifteen thousand range এর মধ্যে আপনার আসছে five thousand extra যাবে, ঠিকাছে but ওই আর কি এটা আপনার এগুলো smart TV এগুলো pixel বেশি এগুলোর resolution বেশি আহ but আপনি যে ধরণের জিনিস চাইছেন, তাতে আমি বলবো যে আপনি যদি Croma র দিকে যান তাহলে Croma টাই আপনার জন্য best হবে।

পাবেন Amazon basics এর TV পাবেন OnePlus এর TV পাবেন but Amazon basics Amazon basics এর starting ওই Thirty-two inch এর এটাও Amazon basic কিন্তু LED মানে smart TV আহ you know ইয়ে কড়ছে এটা fifteen পড়বে। তো আমি বলবো আপনার এটা better আপনি Croma তেই Stick করে যান। Eight thousand আহ five hundred All right sir । হ্যাঁ Croma ঠিকাছে।

Hello কেমন আছো? এই ভালো আছি গো, তুমি কেমন আছো? অনেক দিন পর তো phone করলে দেখছি ।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 ঐসব পাড়ার পাশের বাড়ীর কয়েকজন মিলে ঐসব সিনেমার ওই গল্প হচ্ছে কে কি করলো না করলো তো তখনই আমার তোমার কথা মনে পরেছে যে আগে আমরা ঘণ্টার পর ঘণ্টা এইসব সিনেমা artist দের নিয়ে সব কথা বলতেই থাকতাম। হ্যাঁগো এটা ঠিকই বলেছ আগে কিন্তু আমাদের মানে কোনো নতুন সিনেমা বেরোলেই ওটা নিয়ে আরকি অনেক gossip হতো কিন্তু এখন তো আর সময় হয়না। তার জন্য করাও হয় না। সত্যি সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে এখন কিন্তু আমার bollywood এর থেকে বেশি আমি south এর film এর মানে বেশি fan হয়ে গেছি জানো তো। হ্যাঁ গো এখন তো bollywood সেরকম আমি তো দেখাই হয় না, তবে south এর সেদিন একটা movie দেখছিলাম। তুমি KGF দেখেছো কী?

KGF দেখবোনা box office এ একদম মানে সাফল্যের চুড়ায় পৌঁছে গেছে হাজার কোটি টাকারও বেশি আয় করেছে। হ্যাঁ সেটাই তো, তারপর ঐ মানে দশ হাজারেরও বেশি নাকি screen এ মুক্তি পেয়েছে শুনলাম আর এইগুলো তো অই ডাবিং ও হয়েছে তোমার ঐ হিন্দিতে, তামিলে এ, তেলেগুতে, মালায়ামে এ মানে এতো হিট হয়েছে যে সব রকম ভাষাতে আরকি ডাবিং করা হয়েছে খুব ভালো লাগছিল সিনেমাটা আমি দেখেছি পুরোটাই দেখেছি ভাবছিলাম তোমাকে phone করে একটু আরকি এইনিয়ে কথা বলি যে তুমি দেখেছ কিনা।

হ্যাঁ হ্যাঁ ওটাও তো দেখেছিলাম। বিশাল হয়েছে বিশাল মানে ফাটাফাটি। কিন্তু আমাদের আগেকার হচ্ছে অনিল কাপুর টাপুর ও কিন্তু বেশ ভালো বই করতো বলো? হ্যা ঠিকই বলেছ, ঐযে অনিল কাপুরের দিলীপ কুমারের কথা মনে আছে? দিলীপ কুমারের সাথে ঐ সলিন্দার কাপুরের যে ছবি গুলো ওগুলোও কিন্তু খুব ভালো লাগে ওগুলো কিন্তু দেয় ও এখন ঐ যে ওদের জন্ম বার্ষিকীতে রাজ সাথের একটা বই ছিল ওটাও দিয়েছিলো মাঝেমধ্যেই দেয় দেখা হয়না সময়ের জন্য। হ্যা আসলে কি বলো তো হয় এখনকার বইগুলো সেরকম অতোটা ভাল লাগে না এই অনিল কাপুরের ঠিক আছে এই এদের বইগুলো মানে আগেকার বইগুলো তাও একটু দেখতে ইচ্ছে হয়। হ্যা, তবে এখন তো south এর movie গুলো বেস ভালোলাগে দেখতে। আর ওগুলো কিন্তু খুব hit ও হয় এখন bollywood এর থেকে বেশি। ভীষন hit করে ভীষন hit করে। আর মানে এব মানে ওদের যে গল্পগুলো story গুলই মানে মারাত্মক। হ্যা ঠিকই বলেছো আবার এই তুমি এই দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন এদের মানে মানে follow করো নাকি এদের সম্পর্কে জানো কিছু?

হ্যা আর আমার ঔ'ম শান্তি ঔ'মে না দিপিকাকে আমার দারুন লেগেছে মানে পুরো সত্যি এবং নায়িকা। হ্যা ঠিকই বলেছ, ওটা তো এই দুহাজার সাত সালে এ আরকি বেরোল তখন তো মানে আমরা কিন্তু খুব তখন বই দেখতাম বলো? হ্যাঁ একসাথে কত বই দেখেছি। এই মনে হয় ওম শান্তি ওম টাও তো আমরা একসাথে দেখলাম। হ্যা, সেটাই তো বললাম। তার জন্য তো সালটা আমার মনে রয়েছে। তারপরে ইয়ে কাঙ্গনা রানাওাতকেও কিন্তু আমার বেশ ভালো লাগে মানে ওকে দেখলে কেমন একটা গম্ভির গম্ভির ভাব থাকে কিন্তু তবু আমার একটু ভালো লাগে। ওকে তো ও নাকি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আমি মানে অনেক পরে জানতে পেরেছি এটা। তুমি কি জানতে আগে থেকে?

অভিনয়ের আগে তো মডেল ছিল। তো তারপরে তো film এর জগতে কিন্তু ওর gangster বইটা কিন্তু দারুণ ছিল। প্রথম বই কিন্তু gangster এ দারুণ লাই লেগেছে ওকে। হ্যা ও তো ঔ'ম শান্তির আগের বছরের তো ওটাও তো আমরা একসাথে দেখলাম গিয়ে আগে তো কোন movie আমরা miss করতাম না বলো?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 হ্যাঁ হ্যাঁ ওটা তো শুনলাম ওটা সব জায়গাতেই দেখতে পাচ্ছি খবরের কাগজ তারপর TV তে, তারপর ঐযে অনুস্কা শর্মার এই দুহাজার আট সালের ছবিটার কথা মনে আছে ঐযে রাব নে বাদানি জড়ি ওই যে বই টা?

হ্যা PK টাতেও ভালো লেগেছে কিন্তু আমির খানের সাথে। হ্যা হ্যা হ্যা, ওটাও তো অনেক পরে বেরোল কিন্তু তবুও ভালো হয়েছে । এছাড়াও তো অনেক বই আছে ওই ব্যান্ড বাঁজা বারাত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 হ্যা, আর এই দেখো সোনাম কাপুর শ্রদ্ধা কাপুর এরা ওসব বাবার পিছন পিছন সব এরাও বেরিয়ে আসল।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 না না ভালোই তো, আর ওই শ্রদ্ধা কাপুরের ঐযে street dancer three টা দেখেছো? ভালো নেচেছে কিন্তু। হ্যাঁ তার পরেই পরেই তো বাঘী টা বের হল, বাঘী টা দেখেছি। ওই anymony যে anybody যে can dance ওটাও তো দেখেছি তারপরেই তো street dancer three টা বের হল। ওই ashiqui two তো উফ বাবা favourite ছিল শ্রদ্ধা কাপুরের আরকি প্রথম বই হিসেবে। মানে প্রথম বই না মানে আমার দেখা শ্রদ্ধা কাপুরের ওটা আরকি প্রথম আমি ওই বইটাই দেখেছি দারুণ আরকি লেগেছিল আমার ওই সময়। আর গানগুলো সবকটা hit হ্যা এটা একদম ঠিক কথা বলেছো কিন্তু খুব ভালো আরকি অভিনয়ও করেছিল তার পরেই তো এই বই গুলো বের হল এক এক করে। আর প্রিয়াঙ্কা চোপড়াও তো এখন hollywood এ চলে গেছে। হ্যা এটা ও তো নাকি শুনলাম, ও তো কিন্তু মডেল হিসেবে কিন্তু আমার খুব ভালো লাগতো মানে অভিনয় অভিনেত্রীর থেকে ওকে আমার মডেল হিসেবে বেশি ভালো লাগতো। তুমি অর মডেলিং গুলো দেখেছিলে?

হ্যা ওই কৃষ্ণাটাও তো খুব ভালোই করেছিল কৃষ্ণা movie টা ওটা অনেক পুরোনো বই তবুও আমারবেশ ভালো লেগেছিল। তারপরে ওই প্রিয়াঙ্কা চোপড়া যে the hero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 আমি না সেরকম ভাবে কিন্তু কিছু জানি না অতোটা উরবশি রতেলা সম্বন্ধে বুজেছ কি যেমন মানে খুব ভালো একটা মডেল । হ্যা, ও খুব ভালো মানে মডেলিং করত ওকে তো আমার দেখতে বেশ ভালই লাগে। তারপরে miss diva universe দুহাজার পনেরোতে মুকুটও পেয়েছিল miss diva হিসেবে। তখন আরকি খবরের কাগজে দেখছিলাম, তারপরেই তো ওসব আরকি bollywood এ নায়িকা হয়ে গেলো একদম। great grand masti তে প্রথম অভিনয় করলো তারপর sanam re তেও ভালো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

হ্যাঁ দেখেছি তো ঐ কয়েকটা বইতে গান ও দিয়েছে।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

হ্যাঁ ওটা তো একটা comedy বই, তবে আমার সুদ্দেশী romance টাও ভাল্লাগছিলো তারপরে ওই ইসেক যারের যে বই টা হল ওটাও বেশ ভালোই লাগছিল খুব একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইসেক দাদা টা সুন্দর এটা ঠিক। এ সারা আলি খানের কি কি বই দেখেছো তুমি সারা আলি খান? সারা আলি খানের আমার কেদারনাথ টা সত্যি খুব ভালো লেগেছে মানে কেদারনাথ টা দেখলে নাহ তোমার গায়েফায়ে কাটা দিয়ে উঠবে এত্ত সুন্দর movie টা হ্যা উনি তো কার মেয়ে বল তো? ঐ সাইফ আলি খানের মেয়ে আর ওই নওসারী আলি খান আছে পতরি এবং সরমিল ঠাকুরের নাতনি হয় তারপরেও তো এত সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগে ওকে। হ্যা কতোও মানে একদম রাজার বাড়ীর মেয়ে বলতে হয়, একদম princess যাকে বলে। ও তো film fair পুরুস্কার ও পেল এবার। এটা film fair এটা পুরুস্কার পেয়েছে। উম আর ইয়ে তাপসী মান্নু কে ওর কিন্তু ও কিন্তু খুব strong চরিত্র গুলো করে ভীষন ভালো লাগে। হ্যাঁ মানে ও মানে বইগুলো বেশ ভালোই লাগে আমার ওর তো সেই হিন্দি তেলেগু তারপর মালায়া তারপর তামিলের ও কাজ করে দেখেছিলাম এইসব আরকি।

ওর অভিনয় গুলো কিন্তু দুরদান্ত লাগে বলো?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 এই জানো? কিয়ারা আদ্মানির সাথে তো এখন ঐ সিদ্ধাত মালত্রা আছে, ওদের নিয়ে তো অনেক gossip হয়। হ্যা ঠিক মানে শুনেছিলাম কিন্তু এই বিষয়ে কোন idea নেই। আহ কি হয়েছিলো গো তারপরে?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 ঠিকি বলেছো অনেকদিন পর আবার সেই গল্প করলাম। ভালোই লাগে আবার আবার গল্প হবে কিন্তু ঠিক আছে, এখন রাখি? ঠিক আছে। mem বহুমাত্রিক এক ব্যক্তিত্বের নাম স্বামী বিবেকানন্দ। অজস্রভাবে ও ভূমিকায় তিনি আবির্ভূত। নেতা, ধর্মগুরু, আচার্য, দার্শনিক, ঐতিহাসিক, দেশপ্রেমিক, সাংবাদিক, সমাজতাত্ত্বিক, সাহিত্যিক, রসিক, গায়ক, দরদিবন্ধু, মজলিশি, আড্ডার মধ্যমণি, ক্রীড়াবিদ এবং সর্বশেষে ও অধ্যাত্ব প্রেরণাদীপ্ত ঈশ্বর বরপুরুষ। বিবেকানন্দ গবেষকরা আজ নানাভাবে এই বহুমুখি ব্যক্তিত্বের বিভিন্ন দিক উদ্ঘাটনে প্রয়াসী। বর্তমান গ্রন্থে নানান জনের স্মৃতির আলোয় পাঠকের সামনে ওঠে আসবেন বিরাট বিচিত্র বিবেকানন্দ। স্বামীজির ব্যক্তিত্বের সেই বর্ণালি প্রত্যক্ষ করে পাঠকের মনশ্চাপের যেমন তৃপ্তি হবে তেমনি তার হৃদয় ও মস্তিষ্কের জগতে উদ্ভাসিত হয়ে উঠবে বিবেকানন্দ নামক বিপ্লব পথিক ও নব নব দিগন্তও। সেই সঙ্গে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের আদি পর্বের বহু অল্পজ্ঞাত ও প্রায় অজ্ঞাত সংবাদ এবং ইতিবৃত্তও হবে উন্মোচিত। এতদ্সত্ত্বেও বলব স্বামীজিকে অধিকাংশ ক্ষেত্রেই প্রকাশ করতে পারেন নি বর্তমান গ্রন্থে সংকলিত স্মৃতিকথার লেখকেরা। স্বামীজির গুরু ভাইগণ এবং স্বামীজির শিষ্য স্বামী সুধানন্দ অবশ্য এর ব্যতিক্রম। স্বামীজির শ্রেষ্ঠ ভাষ্যকার ও মানসকন্যা ভগিনি নিবেদিতার

স্মৃতিকথাগুলোর বৃহৎ অংশজুড়ে আছে পাশ্চাত্য প্রত্যাগত বিশ্ববিখ্যাত বিবেকানন্দের জীবনের শেষ অধ্যায়ের কাহিনি খ্যাতি ও গৌরবের শীর্ষে আছেন বিবে~ বিবেকানন্দের সান্নিধ্যে তখন যারা এসেছেন তাদের স্মৃতিপটে বিবেকানন্দের যে মূর্তি ধরা আছে তাতে দেখা যায় স্বামীজির অন্য সব রূপকে ছাপিয়ে প্রকাশিত হয়েছে এক পরম রূপ। ঈশ্বরের সঙ্গে নিত্য সংযুক্ত এক পুরুষ তিনি বুদ্ধ অথবা যীশুর মতোই এক ব্যক্তিত্ব। দু হাত দিয়ে লৌকিক ও লোকোত্তর দুই বিপরীত মেরুকে স্পর্শ করে দুয়ের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। বয়সে নবীন চিরোত্তম সেই অসাধারণ ব্যক্তিত্বের সান্নিধ্যে উপস্থিত হওয়া পাঠকের পক্ষে বাস্তবিকই এক পরম অভিজ্ঞতা স্বামীজির জন্মের একশত পঁচিশতম বর্ষ পূর্তি এবং শিকাগো ধর্ম মহাসভায়

যেটি ভারতীয় ভাষায় প্রাচীনতম সাময়িক পত্র। বিভিন্ন সময় তার সম্পর্কে মূল বাংলায় যত স্মৃতিকথা বেড়িয়েছে তা সংকলিত হয়েছে। উদ্বোধনে প্রকাশিত কিছু স্মৃতিকথা সম্পূর্ণ চলিত ভাষায় লেখা। সাধু ভাষায় লেখাগুলি ক্রিয়াপদকে চলিত ক্রিয়াপদে রূপান্তরিত করা হয়েছে। কারণ লেখাগুলোর অনেক জায়গায় সাধু ও চলিত ক্রিয়াপদের মিশ্রণ ছিল। উদ্বোধন ও প্রকাশিত লেখাগুলির মধ্যে সমরূপতার রক্ষার জন্য ক্রিয়ার ক্ষেত্রে এই পরিবর্তনগুলো করা হয়েছে। স্বামী~স্বামী বিবেকানন্দ স্বামীজি তখন বোম্বাইয়ের এক ব্যারিস্টারের বাড়িতে সেখানে উপস্থিত। তামাক খাচ্ছিলেন। আমাদের দেখেই হুকো হাতে করে ছুটে এলেন।

বিভুক্ত হয়েছেন। অতঃপর নোনা কথার পর আমাদের সঙ্গেই সেখান থেকে চলে আসেন এবং বলেন, ভাই ধর্ম-কর্ম কতদূর হলো জানি না।

চেহারা কি সুন্দর জ্যোতির্ময়! স্বামীজি আমেরিকা থেকে ফিরে এসেছেন, তাকে একটু দর্শনের জন্য কি প্রচণ্ড ভীর। বললেন, তাতে আমার অকল্যাণ হবে। আদর করে মাস্টার মহাশয়ের গাড়ি নেড়ে দিলেন। স্বামীজি কতক সময় বলছেন, এমন সব ভাব দিয়ে গেলাম যাতে দুশ বছরের মধ্যে আর কাউকে কিছু করতে হবে না। কেবল দাগা বুলিয়ে গেলেই চলবে। তিনি অনেক সময় বলতেন এত খেটেখুটে মন প্রস্তুত হলো।

কিন্তু স্বামীজি বলতেন, ওসব কিছু না, কিছু না। যা কিছু ব্যাপার হবে তা কেবল নিজের বুকে হাত রেখে এরই জন্য। স্বামীজি আপনার মা ভাইয়ের জন্য ব্যবস্থা করতে ঠাকুরকে মা কালীর কাছে অনুরোধ জানাতে বলেছিলেন। ঠাকুর তাতে উত্তর দিয়েছিলেন, বলিস কি? আমারতো এসব কথা মাকে বলতে নেই। বড়ই পীড়াপিড়ি করে বলেছিলেন, তা তুই কালীর ঘরে গিয়ে প্রার্থনা কর। যা চাইবি তাই পাবি। নিজে বাইরে দাঁড়িয়ে আছেন বড়ই উদ্বেগ। নরেন কি চায়? অতিশয় উৎকণ্ঠভাবে অবস্থা করছেন। কিছুক্ষণ পরে স্বামীজি কাঁদতে কাঁদতে বাইরে বেড়িয়ে এলেন। কিরে কাঁদিস কেন? কি চাইলি বল দেখি। কাঁদতে কাঁদতে বললেন আর কিছুই চাইতে পারলাম না। বললাম, মা জ্ঞান দাও, বিবেক দাও, শক্তি দাও। ঠাকুরতো শুনেই স্বামীজিকে দৃঢ় আলিঙ্গনে বদ্ধ করলেন। খুব খুশি হয়েছিলেন। এরপরে ঠাকুর আমাদের কাছে বলেছিলেন, দেখ দেখি কেমন অধিকারী পুরুষ! আর কিছুই চাইতে পারল না। ভেতরে গলদ নেই বাইরে গলদ কোত্থেকে আসবে? স্বামীজি কত বড় মহাপ্রাণ ছিলেন একবার ঠাকুর একটি লোকের চরিত্রে খুব বিরক্ত হয়ে তার বাড়িতে কাউকে আহারাদি করতে নিষেধ করেন। অপরের কাছে এ কথা শুনে স্বামীজি একদিন দুজন গুরু ভাইকে সঙ্গে নিয়ে যেই লোকটির বাড়িতে গিয়ে দিব্যি খেয়েদেয়ে এলেন। দক্ষিণে বরে ফিরে এসে আবার সব কথা খোলাখুলিভাবে ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুরতো বেশ রুষ্ট হলেন। স্বামীজি তখন খুব কাঁদতে লাগলেন, অতঃপর একদিন সেই লোকটিকে ঠাকুরের কাছে নিয়ে এসে তার হাতে খুব কাতর মিনতি করতে লাগলেন। এর উন্নতি হোক, এই জীবনে এর ধর্ম লাভ হোক। ঠাকুরের কাছে এইভাবে খুব অনুনয় বিনয় করেন। ঠাকুর বলেছিলেন, না এই জন্মে হবে না। আবার ধরপাকড়। স্বামীজি তবুও বলেছিলেন, আপনি না করে দিলে এ যাবে কোথায়? ঠাকুর তখনও বললেন, কি করবো? বলছি হবে না। পুনরায় অনুরোধ পীড়াপীড়ি। আপনি ছেড়ে দিলে ও দাঁড়ায় কোথায়? ঠাকুর শেষকালে বলছেন, যা যা এখন যা। তারপর আবার বলেই দিলেন, যা মৃত্যুকালে মুক্তি লাভ হবে। ধ্যান-ধারণার ফল করায়ত্ত হচ্ছে না দেখে স্বামীজি ঠাকুরকে অনুরোধ করেছিলেন কিচ্ছু হচ্ছে না, কি করি ইত্যাদি।

ফসল হবার নিশ্চিত আশা থাকুক~ থাকুক বা না থাকুক সে চাষের কাজ ছেড়ে না কিছুই করতে পারে না। স্বামীজি তামাক খান, মাছ খান। এর জন্য আমাদের মধ্যেই একজন কেউ স্বামীজিকে একবার বলেছিল, দেখ তোমার~ দেখো তোমার অভ্যাসগুলি শোধরানো দরকার। নতুবা তোমার জন্য আমাকে অনেক লোকের কাছে জবাবদিহি করতে হয়। সে মনে করেছিল, স্বামীজি এই কথায় হয়তো খুব খুশি হয়ে যাবেন। আর তার কাছে কৃতজ্ঞতা জানাবেন। কিন্তু তিনি অতিশয় শান্তভাবে উত্তর দিয়েছিলেন, তুই তোর কাজ কর। আমাকে defend করবার কোনো আবশ্যক নেই তোর। স্বামীজি কি বলিষ্ঠ এমন খাড়া হয়েছিলেন বার বার। কারো উপর ঠেস দেওয়া, কারো recomendation এর উপর আপনাকে জিইয়ে রাখা তার ধাতে ছিল না। একবার কোনো এক station যখন station master কয়েকজন বাহিরে জায়গা করে দেওয়ার জন্য স্বামীজিকে দ্বিতীয় শ্রেণির গাড়ি থেকে নামাবার চেষ্টা করেছিল তখন স্বামীজির কাছে বলেছিলেন আমাকে নামিয়ে দিতে তোমার লজ্জা হয় না? ওদের নামিয়ে দাও। বেচারা station master সেই ধমকের ফলে সরে পড়তে বাধ্যহয়। এবার কোলকাতায় প্লেগের আক্রমণ খুব বেশি হয়েছিল। স্বামীজি মঠের বাড়ি ও জায়গা বিক্রি করে রোগীদের

আবার না হয় গাছতলায় থাকব। বৃন্দাবনে পরিব্রাজক অবস্থায় স্বামীজি বৃষ্টিতে ভিজতে ভিজতে একবার একটি কুটিরে প্রবেশ করেন দারুণ বৃষ্টিতে পথে অসম্ভব হওয়ায় সেখানেই অপেক্ষা করতে হয়। মনটা তখন খুব ভেঙে পড়েছিল। সম্ভবত এই কুটিরে কোনো সাধু বাস করতেন কখনো। স্বামীজি হঠাৎ দেখলেন দেওয়ালে কয়লা দিয়ে লেখা আছে Vedic Sanskrit চাহত চামারি চাহরি অতি নিচন কিনি Vedic Sanskrit মেহতোব ব্রহ্মাহু যদিতু পতিবি অর্থাৎ এ বাসনা তুই চাম্বারানি নিথুরানি তুই অতি অধমেরও অধম। তুই যদি আমার মধ্যে এসে না পড়তিস তাহলেতো আমি ব্রাহ্মই ছিলাম। এই লেখাটি পড়ে স্বামীজির খুব উৎসাহ হয়েছিল। আমি একবার স্বামীজিকে ঠাকুরের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করছিলাম উত্তরে আমাকে বললেন ঠাকুরের কথা আর কি বলি, তিনি love স্বামীজি গিয়েছে শুনলাম রেঙ্গুনে পৌঁছেছেন। বুকটা একবারে ভেঙ্গে গিয়েছিল। হঠাৎ ভগবতের সেই লোক শ্লোক মনে পড়ে গেল। শ্রীকৃষ্ণের আর্তনাদ হয়েছে। উদ্ভব আক্ষেপ করে বলেছিলেন চন্দ্রের প্রতিবিম্ব জলে পড়লে মাছেরা খেলা করে। hello হুম বলুন কি বলছিলেন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 হুম ভালো তুমি কে?

আপনার আমার প্রণামী নিয়ে আসছি আপনি এতো বোরো superstar আমি একটা ছোটো জিৎ আছি তাহলে আপনি এই রকম করবেন এ রকম করবেন আপনি বলুন ভালো থাকো ভালো ভালো movie পাও টাকা নাও কি গো একটা অসুবিধা হয়ে গেছে গো কি অসুভি?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 বলছে সব ছাড়ো ticket নাও দাঁড়িয়ে পড়ো পাজামা white কুর্তা

আছে আমার একটা প্রশ্ন ছিল? হ্যাঁ covid থেকে এতো present stitching হচ্ছে covid এ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

first week এ আমার আর কি covid হয়েছিল